এই ফটো টিতে যেই দেওয়াল রয়েছে দেওয়াল এর উপরে একটি বোর্ড রয়েছে বোর্ডের উপরে কিছু বিজ্ঞাপন দেওয়া রয়েছে--

এখানে এই ফটো -টি ব্যবহার করা হয়েছে। ফটো -টিতে --

এটি একটি-ই পার্কের ছবি। একটি ছেলেকে সামনে দিয়ে হেটে যেতে দেখা যাচ্ছে।

এখানে যে ছবিটি দেখা যাচ্ছে ছবিটি একটি পাহাড় অঞ্চলের ছবি একটি এখানে সামনে অনেক কুচু কুচু পাহাড় রয়েছে।

পাহাড় দেখা যাচ্ছে নীল আকাশ এবং পাশে আ- কিছু কিছু কটি পাথর পরে রয়েছে।

এখানে যে ছবিটি দেখানো হয়েছে ছবিটিতে সাদা কালার এফেক্ট ব্যবহার করা হয়েছে।